এ ছবির মইধ্যে দেখতে পাওয়া যাচ্ছে যে একটি বড়ো জলাশয় রয়েসে ।

এগুলো কার্টুন দেখতে পাওয়া যাচ্ছে আরও অনেকগুলো শরবতের প্যাকেট ও দেখতে পাওয়া যাচ্ছে।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

এ অনেকগুলো বক্সও দ্যাখতে পাওয়া যাচ্চে সেই বক্সের ভিতরে অনেকগুলো জিনিসপত্রও রাখা আসে।

আরো অনেকজন মানুষ রয়েসে।

একজন লোক একটি মাইক -এর মইধ্যে কী যেন বলিতেসে।

অ্যাম্বুলেন্সের মইধ্যে একজন লোককে তুলা হইতেসে।

এই সবির মইধ্যে দেখতে পাওয়া যাচ্ছে যে একটি ঘর রয়েসে।

এই সবির মইদ্যে দেখতে পাওয়া যাচ্ছে যে একটি দোকান রয়েসে।

আরও অনেকগুলো আয়নাও দেখতে পাওয়া যাচ্ছে।

নীস দিকে অনেকগুলো মানুষও দেখতে পাওয়া যাচ্ছে।

সেই দোকানের বাহিরে অনেকগুলো বালটিরুম রাখা আসে।

এই সবির মধ্যে দেখতে পাওয়া যাচ্ছে যে অনেকগুলো বড় বড় পাথর রয়েসে।

একজন ব্যক্তি উপর দিকে একটি হাত লম্বা করে রেখেছে।

পাশে আরও ছোট ছোট কচি কচি গাসও দেখতে পাওয়া যাচ্ছে।

আরও একজন মানুষও দেখতে পাওয়া যাচ্চে ।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

দুকানগুলো বন্ধ অবস্থায় রাখা আসে।

আর একজন মানুষ সেই গাড়ির দিকে এগিয়ে যাচ্ছে আরো সেই লুকের পিসনে কি যেনো জিনিসপত্র রাখা আসে।

এই ছবির মধ্যে দেখতে পাওয়া যাচ্ছে যে একটি বিদ্যালয় রয়েছে।

সেই বিদ্যালয়ের ভিতরে অনেকগুলো ডেক্স রাখা আসে।

আরও একটি এ_সিও দেখতে পাওয়া যাচ্চে।

এই সোবির মইদ্যে দেখতে পাওয়া যাচ্চে যে একটি ফ্লাট ফিল্ট রয়েসে।

এই বিলটার মইধ্যে অনেকগুলো শিশু খেলা ভেলাচ্ছে।

এই ঘরের পাশ দিয়ে একটি গাডওয়ালও দেওয়া আসে।

সেই ঘরের মইধ্যে একটি বিদ্যুতের বোর্ডও দেখতে পাওয়া যাচ্ছে।

আরও অনেকগুলো স্প্রাইটের বোতলও দেখতে পাওয়া যাচ্ছে।

আর অনেকগুলো বক্সও দেখতে পাওয়া যাচ্ছে।

এই সোবির মইদ্যে দ্যাখতে পাওয়া যাচ্ছে যে অনেকগুলো চেয়ার রয়েসে।

একটি ফ্যানও দেখতে পাওয়া যাচ্ছে।

আরো অনেকগুলো সাইভেনও দ্যাখতে পাওয়া যাচ্চে।

এখানে অনেকগুলো টেবিল -ও দেখতে পাওয়া যাচ্চে।

এই ঘরের মধ্যে অনেকগুলো ছোট ছোট পোস্টার লাগানো আছে।

এই ছবির মধ্যে দেখতে পাওয়া যাচ্ছে যে একটি রাস্তা রয়েসে।

সেই হোটেলের ভিতরে অনেকজন মানুষও দেখতে পাওয়া যাচ্ছে।